বেশ কিছু বিল্ডিং এবং অনেকগুলো গাছ পালা এখানেও দেখা যা--

সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর বড় গেট । গেট টা গ্রিল দিয়ে রয়েছে। এবং একটা পাল্লা খোলা আছে এবং--

সামনে দেখতে পাচ্ছি। একটি অফিস ঘর সেখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এবং অফিস এর সামনে একটা রাস্তা ।